রুমটি সাদা ও নীল রঙে রং করা হয়েছে।

সামনে একটি বড় খেলার মাঠ রয়েছে যা ঘাসে ঢাকা।

কয়েকজন মানুষ হাঁটছে এবং সাইকেল চলাচ্ছে।

ছবিতে একটি মঞ্চে তিনজন নৃত্যশিল্পী নাচ করছেন।

একটি ডেক্স কিছু কাগজ ও জিনিস ছড়িয়ে আছে।

বাড়ির কাটামোটি কংক্রিট পিলার ও ইট দিয়ে তৈরি।

নীচে গোলাপি পদ্ম ফুল এবং লাল গোলাপ রাখা আছে।

তার পায়ের কাছে কিছু নকশা বা নথিপত্র রাখা আছে।

ছবিতে একটি লাইব্রেরির ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।